ওদিকে লেবু আছে ওদিকে পিয়াজ আছে | তারপর ওইদিকে দুই দুই খাল পাঁচটা আছে ।

মন্দির বটে মন্দিরের উপরে একটা ত্রিশুল আছে ওর উপরে গোলমল ঘুরা আছে ।